নদীর জলটা খুব পরিষ্কার স্বচ্ছ আকাশটা হালকা মেঘলা রয়েছে।

এটা কলকাতা সেন্ট্রাল বলে একটা জায়গা এটা সেই জায়গার ফটো ।

আপনার সামনে যে ফটো টা রয়েছে সেটা একটা প্রাকৃতিক সৌন্দর্যের ফটো ।

অনেক লোকজন দাঁড়িয়ে এবং কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

চার্চ এর পাশে বাইরে অনেক বাচ্ছা এবং বড়ো লোকরা দাঁড়িয়ে আছে।

আপনার সামনে যে ছবিটি রয়েছে সেটা একটা প্রাকৃতিক সৌন্দর্য --

গঙ্গার ওপর দিয়ে একটা সেতু চলে গাছে সেতুটির নাম হুগলী সেতু।

প্যালেস এর রং বিস্কুট কালার এর --

আপনার সামনে যে ছবিটা রয়েছে--